আমি ফতো দেখতে পাই এই ফতো হচ্ছে একটা রাস্তা থেকে তোলা দূর থেকে এখানে--

এতা ওইখানে ভিতরে বিবিন্ন ধরন জামাকাপড় পাওয়া যায় সেলে মেয়েদের মদ্যে আর সুন্দর করে এখানে বাইক --

আমি এই ফতো দেখতে পাই এই ফতো হচ্ছে একটা নদী থেকে ফটো তোলা এইখানে--

আমি এই ছবিটা দেখতে পাই এই ছবি হচ্ছে একটা মল এর ছবি।

এখানে গোলা আছে বিভিন্ন ধরনের অস্ত্র গোলা ছুন্দর করে গ্লাস দিয়ে এইখানে গুছাইয়া রাখানু ।

এখানে কয়েকজন ছেলেরা বচে আছে।

বাইক আর বিভিন্ন অ্যাডভেঞ্চারের বাইক আছে আর গ্ল্যামারের বাইকও আছে স্কুটিগুলা আছে সুন্দর করিয়া।

এখানে প্রাথনা করছে আর এখানে--

আমি এই ফতো টে দেখতে পাই এই ফতো হচ্ছে একটা ট্রেনিং সেন্তার এর ফতো ।

দুইটা খুঁটি আসে গেইটের গেইটের খুঁটি এইখানে ইন্ডিয়া ফ্ল্যাগের রং লাগানো।